উসের লজিন টিউটোরিয়াল এর তৃতীয় অংশে আপনাকে স্বাগত
এখানে আমরা একটি সেশন তৈরী করব যাতে ব্যবহারকারী একটি পৃষ্ঠা এন্টার করতে পারেন এবং তিনি যতক্ষণ সফলভাবে লগ ইন করে আছেন ততক্ষণ ওই পৃষ্ঠায় থাকতে পারেন
সেশন শুরু করতে আমাদের স্টার্ট সেশন নাম একটি ফাংশন দরকার
স্টার্ট সেশন না সেশন start
চট করে দেখে নেওয়া যাক
ত্রুটি দেখাচ্ছে তাহলে এটি হবে সেশন স্টার্ট
মাফ করবেন আমি ঠিক নিশ্চিত ছিলাম না
সেশন স্টার্ট ঠিক আছে
তাহলে রিফ্রেশ রিসেন্ড এবং যৌরে in
আমরা সেশন শুরু করেছি এবং এর জন্য একটি সেশন ভেরিয়েবল যুক্ত হয়েছে
তাহলে যৌরে in এরপর আমি লিখব ক্লিক হেরে টো enter থে সিক্রেট না থে মেম্বার পেজ
ঠিক আছে
এবং এটি মেম্বার ডট পিএচপি নামক পৃষ্ঠার একটি লিংক হবে
একবার ঝালিয়ে নেওয়া যাক
যদি আমরা সঠিক তথ্য পাঠায় তাহলে দেখা যাবে ক্লিক হেরে টো enter থে মেম্বার পেজ যেটি এখনো তৈরী হইনি
মনে রাখবেন এখানে আমরা আমাদের সেশন স্টার্ট তৈরী করেছি যেটি খুবই গুরুত্বপূর্ণ
আমি একটি সেশন তৈরী করতে চলেছি এবং সেটি করতে এখানে লেখা যাক ডলার চিন্হ আন্ডারস্কোর সেশন এবং তারপর বন্ধনীর মধ্যে চৌকো বন্ধনীর মধ্যে এখানে সেশন নামে
এর নাম দিতে হবে
এর নাম দেব ইউজারনেম এবং এটি আমাদের username এর সমান হবে
মনে হচ্ছে লিখতে হবে ডিবিইউজারনেম কারণ এটি ই ডেটাবেস থেকে সরাসরি প্রাপ্ত মান
আমাদের সেশন তৈরী হয়ে গেছে
যতক্ষণ ব্যবহারকরি তার ব্রাউসার এ থাকবেন
নাহলে আপনার চালানো ব্রাউসারে ততক্ষণ যেকোনো পৃষ্ঠার সেশন দেখলে এটি দেখা যাবে
এটি প্রমান করতে আমি একটি নতুন পৃষ্ঠা তৈরী করব
এটি হবে মেম্বার ডট পিএচপি পৃষ্ঠা
তাহলে আমি এটিকে মেম্বার ডট পিএচপি হিসাবে সেভ করব
এখানে আমি লিখব এচো এবং আমি এচো করব ইউজারনেম সেশন ঠিক আছে160
এবার শুরুতে যোগ করা যাক ওয়েলকাম এবং শেষে এটিকে আরো ভাবপূর্ণ করতে একটি বিস্ময়বোধক চিন্হ যোগ করা যাক
যতক্ষণ আমরা লগইন করে থাকব এখানের এই কমান্ডটির চলা উচিত যা ব্রাউসার এ আমাদের সেশন আমাদের তৈরী করা অন্য যেকোনো পৃষ্ঠার ইউজারনেম এ সেট করবে
এখানে যদি অন্য কোনো পৃষ্ঠা থাকত এবং আপনি সেট করতে এই কোড ব্যবহার করতেন তাহলেও এটি চলত
আপনার অবশ্যই এর মধ্যে এখানে এই ফাংশন টি লাগবে
তাহলে যেসব পৃষ্ঠায় সেশন কল বা ডিক্লেয়ার করা আছে সেগুলির প্রত্যেকটিতে সেশন স্টার্ট লাগবে
পুনরায় শুরু করে যাক
মূল পৃষ্ঠায় ফিরে যাওয়া যাক
আমি আমার তথ্য আলেক্স এবং এবিসি ব্যবহার করব ক্লিক করুন লগ আইএন
যৌরে in
ক্লিক হেরে টো enter থে মেম্বার পেজ
এখন আপনি যেমন দেখতে পাচ্ছেন এখানে একটি ত্রুটি রয়েছে আমি সফলভাবে আমার সেশন তৈরী করেছি
আমি এখানে ক্লিক করলে দেখা যাবে Welcome
শুধু এইটুকু দেখা যাচ্ছে
দেখা যাক কি হয়েছে
ব্যাক করে দেখা যাক কোথায় ভুল হয়েছে
এটি ইউজারনেম হওয়া উচিত
আমি এখানে কোনো তুলনা করছি না কিন্তু আমি এখানে একটি জোড়া সমান চিন্হ দিয়েছি
এটি হিত ভুল হয়েছে
এখন এটির চইলা উচিত
আমাদের ইনডেক্স পৃষ্ঠায় ফিরে যাওয়া যাক এবং পুনরায় লগ আইএন করা যাক যেমন আমরা আগেরবার করলাম
লজিন ঠিকাছে
যৌরে in
ক্লিক হেরে টো enter থে মেম্বার page
এখানে ক্লিক করলে দেখাচ্ছে ওয়েলকাম alex
এখন লজিন পৃষ্ঠায় ফিরে যান
অধিকাংশ লোক ই ভাববেন সব তথ্যই এখন হারিয়ে গেছে
আমি যদি সদস্য পৃষ্ঠা অর্থাত মেম্বার ডট পিএচপি তে ফিরে যাই এবং এন্টার টিপি তাহলে এটি আবার দেখাবে আলেক্স
এখন যদি আমি ব্রাউসার বন্ধ করে দি এবং আবার খুলি এবং লোকাল হোস্ট পিএচপি অ্যাকাডেমি যাই এবং তারপর আমার পৃষ্ঠায় অর্থাত লজিন সেশন এবং আমার সদস্য পৃষ্ঠায় ফিরে আসি আমি এখন ও লগ ইন করাই রয়েছি
ব্যবহারকারী লগ ইন করে নিয়েছেন
যদি আমি ব্রাউসার বন্ধ ও করে দি আমি যখন ফিরে এসব তখন ও লগ ইন করাই থাকব
এরকম ধরনের লগ ইন করলে এটি খুব গুরুত্বপূর্ণ ফাংশন
অনেক ওয়েবসাইট ই আপনার লগ ইন এর জন্য এটি ব্যবহার করে
কিন্তু আমি এখন একটি লগ আউট পৃষ্ঠা তৈরী করতে চাই
লগ আউট করতে আমাদের একটি আলাদা পৃষ্ঠা তৈরী করতে হবে এবং সেটিকে লগআউট ডট পিএচপি নাম সেভ করতে হবে
এবং এখানেই আমাদের সেশন শেষ করতে হবে
প্রথমতঃ সেশন ধ্বংশ করার আগে আমাদের সেটিকে শুরু করতে হবে
তাহলে এখানে লেখা যাক সেশন স্টার্ট
এটিকে একবার নিশ্চিত করে নেওয়া যাক
ঠিকাছে এবং এরপর লিখতে হবে সেশন ডেস্ট্রয়
মাফ করবেন সেস্ট্রয় নয় ডেস্ট্রয়
এখানে এই পৃষ্ঠাটিকে চালালে এটি আমাদের সেশন ধংশ করে দেবে
এখানে আমি একটি সহজবোধ্য এরর মেসেজ লিখতে পারি ইউভ বীন লগড আউট
ক্লিক হেরে টো রিটার্ন
আমাদের ইনডেক্স ডট পিএচপি পৃষ্ঠায় ফিরে যাবার একটি লিংক তৈরী করা যাক
এখন এটি আবার পরীক্ষা করা যাক
উদাহরণস্বরূপ ধরুন এখানে একটি ব্রেক দেওয়া যাক
এখানে আমি লগ আউট করার একটি লিংক তৈরী করব
ব্যবহারকারীকে লগআউট ডট পিএচপি পৃষ্ঠার লিংক দেওয়া দরকার কারণ নাহলে তিনি জানবেন না কিভাবে লগআউট করতে হবে
রিফ্রেশ করুন পিএচপি পৃষ্ঠা থেকে লগ আউট করার লিংক তৈরী হয়ে গেছে
এখানে ক্লিক করুন দেখা যাচ্ছে ইউভ বীন লগড আউট
ক্লিক হেরে টো রিটার্ন
ধরে নিচ্ছি আপনি লগ আউট করে গেছেন
আমাদের মেম্বার পেজ ডট পিএচপি তে ফিরে যাবার চেষ্টা করা যাক
এখানে কোনো ভেরিয়েবল নেই
এখন আপনি চান না যে ব্যবহারকারী এই পৃষ্ঠা ব্যবহার করতে পারুক কারণ তিন এখন লগইন করে নেই
তাহলে আমি লিখব সেশন স্টার্ট তারপর লিখব আইএফ সেশন এবং সেশন নাম যা এক্ষেত্রে ইউজারনেম
এরপর মাই ওয়েলকাম করতে আমার তথ্য এচো আউট করব নাহলে আমি বলব ডাই
না আমি না আমি চাই আমার পৃষ্ঠাটি মরে যাক160
তাহলে আমি দেখাবো যৌ মাস্ট বে লগড আইএন
এখানে আসলে আমরা বলছি যদি সেশন এর অস্তিত্ব থাকে বা ইউসার সঠিক ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে সেটিকে তৈরী করে থাকেন তাহলে আমরা দেখাবো ওয়েলকাম
নাহলে আমরা পৃষ্ঠাটি ধংস করে দেবো এবং দেখাবো যৌ মাস্ট বে লগড in
এই টিউটোরিয়ালের জন্ন্য ব্যাশ এতটাই
একবার ঝালিয়ে নেওয়া যাক
মনে রাখবেন আমি এখন লগ ইন করে নেই
তাহলে লগইন করা যাক
হয়ে গেছে
এটি আমার সদস্য পৃষ্ঠা
আমি লগ আউট করতে পারি
এখানে ফেরত যাওয়া যাক
এখন যেহেতু মেম্বার ডট পিএচপি তৈরী আছে Enter টিপুন
দেখা যাচ্ছে যৌ মাস্ট বে লগড in তাহলে ধরুন আমি লগইন করতে যাচ্ছি কিন্তু আমি এখানে ক্লিক করব না
আমি শুধু মেম্বার ডট phpতে ফরওয়ার্ড করব
মেসেজ হাস বীন ক্রিয়েটেড এন্ড আইভ বীন অ্যালোউড অ্যাকসেস
এখানেই শেষ ভাগের এই টিউটোরিয়াল টি সমাপ্ত হলো
এই বিষয়ে ফসন থাকলে আপনাকে সাহায্য করতে পারলে খুশি হব
আমি অন্তরা এই টিউটোরিয়াল টি অনুবাদ করেছি
ধন্যবাদ